এইখানে ছোট ছোট ছেলে মেয়েরা কাজ করছে সেখানে একটা সিস্টার সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে তাদের হাতের কাজ সেখান হচ্ছে।

খুব সুন্দর সুন্দর হাতের কাজ শেখাচ্ছে এখানে। কাগজ দিয়ে পেপার দিয়ে। খুব সুন্দর লাগছে দেখতে । এখানে অনেক কিছু নানান ধরনের জিনিস শেখা যায়। অনেক কিছু বোঝা যায় ।

এইখানে রান্নাঘরে অনেক ধরণের অনেক কিছু থাকে। গ্যাস ওভেন । সমস্ত কিছু রান্নায় যা যাবতীয় জিনিস লাগে ।

এই ব্যাঙ্ক -এ নানান ধরণের কাজ হয়ে থাকে অনলাইন এভরিথিং । সব কিছু কাজ হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের বইও করা হয় ।

এখানে দেখা যাচ্ছে ধুপকাঠি তারপর মোমবাতি প্রদীপ। কত --

এখন সবাই আর টাকা তোলে না এখন এই এ. টি. এম. -এ এসে টাকা তোলা হয়।

যেইখানে কোন ঝামেলা হয় না। কোনো ফ্রম ফিল আপ করতে হয় না। খুব সহজে আমরা এখন এ.টি.এম. থাকে টাকা উইথড্রয়াল কর--

এটি একটি নেতাজি সুভাষ চন্দ্রের একটি স্ট্যাচু ।

আরো অনেক কিছু। খুব টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি খাবার দাবার এখানে পাওয়া যায় ।

এইটি দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকা যার আশেপাশে বিভিন্ন ধরণের গাছ পালা।

এটি একটি সবজির দোকান যেখানে বিভিন্ন ধরণের সবজি আছে। যেমন কি--

এটি একটি স্ট্যাচু । আমাদের সুভাষ চন্দ্র বসুর একটি স্ট্যাচু ।

এই রাস্তাটি খুব পরিষ্কার পরিছন্ন। গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে। এরকম রাস্তা ঘাটে--